টি এবং সেখানে একটি লাইনের পোল আছে যেখানে অনেক এক লাইনের তার আমি দেখতে পাচ্ছি-ই এবং আশেপাশে কিছু গাছপালাও আমি সেখানে দেখতে পাচ্ছি।

আমি এই দৃশ্যটিতে দেখতে পাচ্ছি কি যে এখানে একটি অনেক বড়ো মাঠ আছে-এ। মাঠটির মধ্যে-এ অনেকগুলি লোক।

দাঁড়িয়ে এবং বসে আছে মাটির পাশে বসার আসিঁড়ির মতো আছে-- এবং আশেপাশে আমি কিছু গাছপালা ও সেখানেও দেখতে পাত--

বাড়িটির পাশে একটি লাইনের পোল দেখতে পাচ্ছি এবং সেখানে কিছু লাইনের তারও দেখতে পাচ্ছি। এছাড়া ও আশেপাশে কিছু বড়ো বড়ো গাছপালাও আমি সেখানে দেখতে পাচ্ছি।

আমি এই দৃশ্যটিতে দেখতে পাচ্ছি কি যে এখানে একটি ফাঁকা জায়গা আছে এবং সে জায়গাটির মধ্যে কিছু বড়ো বড়ো পাথরের টুকরো আমি দেখতে পাচ্ছি আশেপাশে দেখতে পাচ্ছি কিছু বড়োবড়ো বাড়ি।

এবং এই রাস্তাটির আশেপাশে অনেক উঁচু উঁচু পাহাড় আছে এবং সে পাহাড় টির মধ্যে এবং উম আর বড়ো বড়ো গাছপালা আমি সেখানে দেখতে পাচ্ছি।